টি পান দান দেখা যাচ্ছে।

কানের ভিতরে লাইট জ্বালানো রয়েসে।

একটি কার্টুন রাখা রয়েসে।

পাশে একটি রাস্তা রয়েসে সেখানে একজন লোক দেখা যাচ্ছে অনেকগুলা সোটো বড়ো গাসপালা দেখা যাচ্ছে।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে।

দুকানের ভিতরে কয়েকটি লাইট জ্বালানো রয়েসে।

অনেকগুলা ছোট বড়ো গাসপালা রয়েসে কয়েকটি বালু রয়েসে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে দুইটি শিশু বাচ্চা একজন মহিলা ব্যায়াম করতেসেন।

পিছে একটি বড় কার্পেট বিছানো রয়েছে আরও তিনটি ছোট কার্পেট বিছানো রয়েছে।

একটি মাপার পাল্লা রয়েসে অনেকগুলা রড রাখা রয়েসে।

একটি জলের বোতল দেখা যাচ্ছে একটি ইলেকট্রিক বোর্ড দেখা যাচ্ছে দোকানের ভিতর লাইট জ্বালানো রয়েসে।

এই ছবির মইদ্যে একটি বড়ো বিল্ডিং ঘর দেখা যাচ্চে ঘরের সামনে কয়েকজন লোক রয়েসেন।

পাশে আরেকটি সাইনবোর্ড রয়েছে বারান্দার মধ্যে অনেকগুলা চপ্পল দেখা যাচ্ছে।

পিসোনের মইদ্যে বড় নীল আশমান দেখা যাচ্ছে।

এটার উপরেক নীল কালারের একটি কাপড় রয়েসে।

পাহাড়ের মইদ্যে অনেক কচি কচি গাস রয়েসে।

নীচে টাইস লাগানো রয়েসে।

এই সবির মইদ্যে একটি হোটেলের দিশ্যের দিশ্য দেখা যাচ্চে সেখানে অনেকগুলা টেবিল রয়েসে কয়েকটি চেয়ার রয়েসে।

একটি রাঙ্গের ঢোঙ্গা দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে একটি লাইট জ্বালানো রয়েছে।

ঘরের মধ্যে একটি সাইনবোর্ড লাগানো রয়েসে।

আরও দুটি নীল ছোট্টো কার্পেট বিছানো রয়েসে।

একটি লোহার গার্ড ওয়াল দেওয়া রয়েসে।